সমস্ত ঘরবাড়ি এবং পুরো জায়গাটাই মার্বেল পাথরের। দেখা যাচ্ছে যে কিছু জন মানুষ হেঁটে চলেছেন। সামনে-এ আলো জ্বলছে।

আর বিল্ডিংগুলি অনেক উঁচু সামনে রয়েছে অনেকগুলি ছোট ছোট গাছ ও বড়ো বড়ো গাছ। ট্যাক্সি মারুতি এবং সাইকেলেও দেখা যাচ্ছে।

একটি ছোট দোকান রয়েছে একটি সাইনবোর্ড টাঙ্গানো রয়েছে একটি স্ক্যুটি রয়েছে পাশে রয়েছে একটি অনেক বড়ো বিল্ডিং ।